জলাশয়ের জলের ভেতরে কালো সাদা দুটো জিনিস লক্ষ করা যাচ্ছে।

ফুল গাছটার দু সাইড -এ দুটো কারেন্ট -এর ফিলার লক্ষ করা যাচ্ছে।

দোকানটার ভিতরে বাইরে দুটো চেয়ার লক্ষ করা যাচ্ছে।

দোকানটার উপরে একটা লাল একটা হলুদ রঙের বেলুন লাগানো।

পিছনে জলাশয়টার দু পাশে আ সবুজ রঙের ধান লাগানো আছে দেখা যাচ্ছে।

এটা একটা রাস্তা রাস্তার একপাশে একটা বাইক দাঁড়িয়ে আছে আর কিছু গাড়ি যাচ্ছে।

স্কুটি রাখা আছে একটা সিমেন্টের পিলার দেখা যাচ্ছে।

দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে বড় বড় ঘরবাড়ি দেখা যাচ্ছে।

এটা একটা মসজিদ মসজিদের উপর তলায় দুজন লোক দাঁড়িয়ে নীচের দিকে কিছু একটা দেখছে।

এখানে একটা টেবিল লক্ষ করা যাচ্ছে হলুদ রঙের কাঠের টেবিল ।

ওপরে কিছু লাইট লক্ষ করা যাচ্ছে কিছু ফ্যান দেখা যাচ্ছে।